প্রথম C প্রোগ্রামের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি সহজ C প্রোগ্রাম কিভাবে লেখে কিভাবে কম্পাইল করে কিভাবে এক্সিকিউট করে
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে জিসিসি কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এই টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে উবুন্টু অপারেটিং সিস্টেম এবং এডিটরের সাথে পরিচিত হতে হবে
কিছু এডিটর হল ভিআইএম এবং গেদিত
আমি এই টিউটোরিয়ালে গেদিত ব্যবহার করব
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট httpspoken tutorialorg পরিদর্শন করুন
একটি C প্রোগ্রাম কিভাবে লেখে তা একটি উদাহরণের মাধ্যমে বলি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
এখন টেক্সট এডিটর খুলুন
সুতরাং প্রম্পটে লিখুন গেদিত স্পেস তাল্ক ডট c স্পেস প্রম্পট মুক্ত করতে আমরা এম্পারস্যান্ড ব্যবহার করি
লক্ষ্য করুন যে সকল C ফাইলের এক্সটেনশন ডট c হবে
এখন Enter টিপুন
টেক্সট এডিটর খুলে গেছে
একটি প্রোগ্রাম লেখা শুরু করা যাক
এখন লিখুন ডবল স্ল্যাশ স্পেস মাই ফার্স্ট C প্রোগ্রাম
এখানে ডবল স্ল্যাশ লাইন কমেন্ট করতে ব্যবহৃত হয়েছে
কমেন্ট প্রোগ্রামের প্রবাহ বুঝতে ব্যবহৃত হয়েছে
এটি নথিপত্রের জন্য দরকারী
এটি আমাদের প্রোগ্রাম সম্পর্কে তথ্য দেয়
ডবল স্ল্যাশকে সিঙ্গল লাইন কমেন্ট বলা হয়
এখন Enter টিপুন
এখন লিখুন হ্যাশ include স্পেস ওপেনিং ব্রেকেট ক্লোসিং ব্রেকেট
প্রথমে বন্ধনী সমাপ্ত করে তারপর এর ভিতরে লেখা শুরু করা সর্বদা একটি ভাল অনুশীলন
এখন বন্ধনীর ভিতরে লিখুন স্টডিও ডট হ্
stdioহ্ একটি হেডার ফাইল
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করার সময় প্রোগ্রামে এই হেডার ফাইলটি থাকা আবশ্যক
এখন Enter টিপুন
এখন লিখুন ইন্ট স্পেস মেইন ওপেনিং ব্রেকেট ক্লোসিং ব্রেকেট মেইন একটি বিশেষ ফাংশন
এটি সূচিত করে যে প্রোগ্রামের সঞ্চালন এই লাইন থেকে শুরু হয়
ওপেনিং ব্রেকেট এবং ক্লোসিং ব্রেকেটকে পেরেনথীসীস বলা হয়
মেইন দ্বারা অনুসৃত পেরেনথীসীস ব্যবহারকারীদের বলে যে মেইন হল একটি ফাংশন
এখানে ইন্ট মেইন ফাঙ্কশন কোনো আর্গুমেন্ট নেয় না
এটি ইন্টিজার মান ফেরত দেয়
আমরা অন্য টিউটোরিয়ালে দাতা টাইপস সম্পর্কে শিখব
এখন মেইন ফাংশন সম্পর্কে অধিক জানতে স্লাইডে যাওয়া যাক
পরবর্তী স্লাইডে যাই
প্রতিটি প্রোগ্রামের একটি মেন ফাংশন থাকা আবশ্যক
সেখানে একাধিক মেন ফাংশন থাকা উচিত নয়
অন্যথায় কম্পাইলার প্রোগ্রামের প্রারম্ভ সনাক্ত করতে পারে না
পেরেনথীসীসের খালি পেয়ার সূচিত করে যে মেনে কোনো আর্গুমেন্ট নেই
আসন্ন টিউটোরিয়ালে আর্গুমেন্টের ধারণা সম্পর্কে আলোচনা করা হবে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসা যাক
Enter টিপুন
ওপেন কার্লি ব্রেকেট লিখুন ওপেনিং কার্লি ব্রেকেট মেন ফাংশনের প্রারম্ভ চিহ্নিত করে
তারপর ক্লোসিং কার্লি ব্রেকেট লিখুন ক্লোসিং কার্লি ব্রেকেট মেন ফাংশনের সমাপ্তি সূচিত করে
এখন বন্ধনীর ভিতরে Enter দুইবার টিপুন কার্সার এক লাইন উপরে নিয়ে যান
ইন্ডেনটেশন কোড পড়তে সহজ করে
এটি দ্রুত এরর সনাক্ত করতেও সাহায্য করে
তাই এখানে তিনটি স্পেস দেই এবং লিখি প্রিন্টফ ওপেনিং ব্রেকেট ক্লোসিং ব্রেকেট প্রিন্টফ টার্মিনালে আউটপুট প্রিন্ট করার একটি স্ট্যান্ডার্ড C ফাংশন
এখানে বন্ধনীর ভিতরে ডবল উদ্ধৃতির মধ্যে প্রিন্টফ স্টেটমেন্টে ডবল উদ্ধৃতির মধ্যে যাকিছু টার্মিনালে প্রিন্ট করা হবে
এখন লিখুন তাল্ক টো a টিচার ব্যাকস্ল্যাশ ন
ব্যাকস্ল্যাশ n n নতুন লাইন সূচিত করে
ফলস্বরূপ প্রিন্টফ ফাংশন সঞ্চালনের পর কার্সার নতুন লাইন চলে আসে
প্রতিটি C স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হওয়া আবশ্যক
অতএব এটি এই লাইনের শেষে লিখুন
সেমিকোলন একটি স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে কাজ করে
এখন Enter টিপুন
এখানে তিনটি স্পেস দিন এবং লিখুন রিটার্ন স্পেস 0 এবং একটি সেমিকোলন এই স্টেটমেন্ট পূর্ণসংখ্যা শূন্য ফেরত দেয়
এই ফাংশনের জন্য একটি পূর্ণসংখ্যা ফেরত পাওয়া উচিত কারণ ফাংশনের ধরন হল ইন্ট
রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউটেবল স্টেটমেন্টের সমাপ্তি চিনহিত করে
আমরা অন্য টিউটোরিয়ালে রিটার্ন ভ্যালু সম্পর্কে আরও শিখব
এখন ফাইলটি সংরক্ষণ করতে সেভ বোতামে টিপুন
প্রায়ই ফাইল সংরক্ষণ করা একটি ভাল অভ্যাস
এটি আকস্মিক পাওয়ার কমতি থেকে আপনাকে রক্ষা করবে
অ্যাপ্লিকেশন ক্রেশ হলেও এটি সহায়ক হবে
এখন প্রোগ্রামটি কম্পাইল করা যাক
টার্মিনালে ফিরে যান
এখন লিখুন জিসিসি স্পেস talkসি স্পেস হাইফেন o স্পেস মাইউটপুট জিসিসি হল কম্পাইলার
talkসি হল আমাদের ফাইলের নাম
o মাইউটপুট বলে যে এক্সিকিউটেবল মাইউটপুট ফাইলে যাওয়া উচিত
এখন Enter টিপুন
আমরা দেখি যে প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছে
এলএস lrt লিখে আমরা দেখতে পারি যে মাইউটপুট তৈরি করা অন্তিম ফাইল
প্রোগ্রাম এক্সিকিউট করতে লিখুন ডট স্ল্যাশ মাইউটপুট
Enter টিপুন
এখানে আউটপুট তাল্ক টো a টিচার হিসাবে প্রদর্শিত হয়েছে
যেমনকি আমি আগে বলেছি রিটার্ন হল এক্সিকিউট করা অন্তিম ফাইল
সুতরাং রিটার্ন স্টেটমেন্টের পর আর কিছু এক্সিকিউট করা হবে না
চলুন এটি চেষ্টা করি
আমাদের প্রোগ্রামে ফিরে আসি
রিটার্ন স্টেটমেন্টের পর আরেকটি প্রিন্টফ স্টেটমেন্ট যোগ করা যাক
এখানে স্পেস দিন এবং লিখুন প্রিন্টফ ওয়েলকাম ন শেষে সেমিকোলন লিখুন
এখন সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি টার্মিনালে ফিরে আসি
আপনি ইউপি আরো কী ব্যবহার করে পূর্বে উল্লিখিত কমান্ড অনুস্মরণ করতে পারেন যা আমি এখন করেছি
আমরা দেখতে পারি যে দ্বিতীয় স্টেটমেন্ট ওয়েলকাম এক্সিকিউট করা হইনি
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি
রিটার্ন স্টেটমেন্টের উপর ওয়েলকাম স্টেটমেন্ট লেখা যাক
সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি
আমরা দেখতে পারি যে দ্বিতীয় প্রিন্টফ স্টেটমেন্ট ওয়েলকাম ও এক্সিকিউট করা হয়েছে
এখন সাধারণ এররগুলি দেখি যা আমরা পেতে পারি
আমাদের প্রোগ্রামে ফিরে যাই
ধরুন আমি এখানে stdioহ্ এ ডট লিখতে ভুলে গেছি
সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি
আমরা দেখি যে আমাদের talkসি ফাইলে দ্বিতীয় লাইনে একটি ফেটল এরর আছে
কম্পাইলার স্টেডিও নামের সাথে হেডার ফাইল খুঁজতে পারে না সুতরাং এটি এরর দেয় যে নো সুচ ফাইল ওর ডিরেক্টরি
এবং কম্পাইলেশন টার্মিনেটেড
এখন এরর স্থির করি প্রোগ্রামে ফিরে আসি আবার ডট লিখি সেভ এ টিপি
কম্পাইল এবং এক্সিকিউট করি
হ্যা এটি কাজ করছে
আমি আপনাকে আরেকটি সাধারণ এরর দেখাবো
এখন প্রোগ্রামে ফিরে যাই
এখন ধরুন এখানে আমি লাইনের শেষে সেমিকোলন লিখতে ভুলে গেছি
সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি
আমরা দেখি যে talkসি ফাইলে ষষ্ঠ লাইনে একটি এরর আছে যা হল এক্সপেক্টেড সেমিকোলন বেফোর প্রিন্টফ
আমাদের প্রোগ্রামে ফিরে আসি
যেমনকি আমি আগে বলেছি সেমিকোলন স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে কাজ করে
সুতরাং এটি পঞ্চম লাইনের শেষে এবং ষষ্ঠ লাইনের শুরুতে এটি খুঁজবে
এটি হল ষষ্ঠ লাইন
এটি শেষ স্থান যেখানে আপনি সেমিকোলন লাগাতে পারেন
কম্পাইলার ষষ্ঠ লাইনেও এরর বার্তা দিচ্ছে তা অনুস্মরণ করুন
এখন চেষ্টা করি কি হয় যদি আমরা এখানে সেমিকোলন রাখি
সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি
হ্যা এটি কাজ করছে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি
এখানে এই লাইনের শেষে সেমিকোলন লিখি
লাইনের শেষে সেমিকোলন লেখা একটি প্রচলিত অভ্যাস
এখন সেভ এ টিপুন
কম্পাইল এবং এক্সিকিউট করি
হ্যা এটি কাজ করছে
এখন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই
নির্দেশিত কাজ হিসাবে ওয়েলকাম টো থে ভোর্ল্ড ওএফ C প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন
n প্রিন্টফ স্টেটমেন্টে অন্তর্ভুক্ত না হলে কি হয় দেখুন
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট at spoken tutorialঅর্গ তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ